ভ্যান -টিতে নানান রকমের ফল রয়েছে যেমন তরমুজ লেবু আপেল এছাড়াও অনেক --

উম সামনা সামনি অনেক রকমের চিপস রাখা আছে এবং যার যাবতীয় মানুষের জীবনে যাদের যা যা কিছু দরকার প্রায় সবই কিছু রয়েছে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এবং খুব বড়ো ।

আমাদের জীবনে যাবতীয় সব স্ন্যাক্স থেকে শুরু করে এ আ রান্নার জিনিস থেকে শুরু করে এমনি মাইন যে আইটেম গুলো হয় সেগুলোও রয়েছে মজুত করা।

ছবিটিতে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্টে এর নাম হচ্ছে পেংগুইন আপাতত রেস্টুরেন্ট টি বন্ধ আছে।